এটি একটা শপিং মল -এর ভিতরে ডিপার্টমেন্টাল স্টোর । যেখানে শ্যাম্পু সাবান তেল সমস্ত র‍্যাক গুলো সুন্দর ভাবে সাজানো। মানুষ একটা মানুষকে দেখতে পাচ্ছি হাত দেখা যাচ্ছে আর এক জনের হাত দেখতে পাওয়া যাচ্ছে। শুধু স্টোর টাই ভালো করে বোঝা যাচ্ছে আর কিছু বোঝা যাচ্ছে না।

এটা মনে হচ্ছে কোন পার্ক ভিতরে একটা স্ট্যাচু রয়েছে। একটা বাচ্চা তেমন একটা মেয়ে। কৃষ্ণচূড়া ফুলের গাছ বেদিটার উপর পুরো ভরে আছে. সামনে একটা ছোট্ট হুম জাল দিয়ে ব্যারিকেড করে কটেজ টাইপ -এর মনে হচ্ছে--